একটি রাস্তার নিচে একটি রাস্তা।

বসে ডান্স বগেরা কিছু একটা করছে অ্যান্ড তার পিছনে অনেকগুলি কালারিং ছবির কাগজ আছে।

এটা একটা মেয়ের ছবি।

যেখানে অনেকগুনো বাস দাঁড়িয়ে আছে।

এন্ট উপরে।

লাল কালারের বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে পিছনের--

পিছনে বিল্ডিং আছে সামনেও বিল্ডিং আছে একটা রাস্তাও আছে ।

পানের দোকান পান ভান্ডার লেখা।

সামনে বড় একটি রাস্থা ।

রাস্তা ফাঁকা কোনও লোকজন নেই এটি একটি গ্রোথ সেন্টার ।

যেখানে দেখা যাচ্ছে অনেকগুলি দুকান একটা সাদা মারুতি গাড়ি বাইক ।

মানুষ খুবই ব্যস্ততম একটা বাজারের ছবি।

এটা একটা ম্যাকানিজের দুকানের ছবি যেকানে ম্যাকানিজের সব রকমের জিনিস সুন্দর করে--

এর ভিতর দিয়ে সাজানো আছে উপরে একটি ঠাকুরের ছবিও আছে গড়ি আছে আর--

কমলা কালারের রিস্কা উপরে টেঙানো আছে দোকানের মধ--

এটি একটি বিদ্যালয়ের ছবি।